প্রয়োজনে গিয়ে আমরা এখান থেকে টাকা তুলে আ--

ছোট্ট ফুলের বাগান এখানে বিভিন্ন ধরণের ফুলের চাষ হয় লাল--

সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে।

এবং একটি সিংহাসন আছে নিচে দুটি ম্যাট্রেস পাতা হয়েছে।

যাতে খুব সুন্দর দেখতে লগু --

এটি একটি খেলার মাঠ। এখানে--

এখানে একটি ই নদী দেখা যাচ্ছে।

বিক্রি করবেন এবং এই বিক্রি টাকাতে তাদের সংসার চলে।

রয়েছে সূর্য উদয় হচ্ছে একটি পাশে গাছ আছে।

এতে হাঁশ আছে বিভিন্ন রকমের গাছ আছে।

আমরা শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য।

এটি স্টেশন রোড এখানে ফল বিক্রি হয়।

বাচ্চারা খেলাধুলা করছে এবং বড়রা প্রাতঃভ্রমণ করছেন।

একটি এটি একটি ডাক্তারখানা এখানে ছবি মানুষজন।

এবং অনেক রুগীরা এখানে এসেছেন।

এটি একটি অনুষ্ঠান বাড়ি এখানে কিছু মেয়েরা ডান্স করছে।